উৎপাদন ক্ষেত্রে কেন উৎপাদন কম হচ্ছেই সেই ক্ষেত্রে সরকারে মোবাইল মাধ্যমেই ডিজিটাল ভাবে প্রদান করা যায় সেই ক্ষেত্রে কৃষক দের ভালো ভাহে ফসল উৎপাদন করতে পারে হেঁ তাই ঠিক আসলে বর্তমান সময়ে আমাদের কৃষি ক্ষেত্রে বেশি জোর দেয়া লাগবে কেন কেন বেশ্বিক ভাবে মহামারী রিস্ট হয়ে লাগছে আখন খাদ রকথানে খাদ উৎপাদন ক্ষেত্রে বেশি ভূমিকা লাগবে খাদ আমদানি থেকে

আমাদের আমাদের দেশে অনেক রকমে মানুষে হেঁ যেটা হচ্ছেই তাও তাহলে বেশি নির্ভর সিল

এই ক্ষেত্রে আমাদের দেশে গুলু উৎপাদন ভালো ভাবে করা যায় সেই ক্ষেত্রে আমাদের আমাদের দেশে করতে ভালো আমরা বিদেশে রব খানি করতে পারবো এই গুলু হেঁ তার পরে দেশে তাই জানো তালে বাইরে রকথামে করতে পারি সেই ভাবে কৃষি উৎপাদন করতে পারি

দেশে বর্তমানে যে অথর্নীতি মোহনদাস করতে এই কৃষি ভূমিকা অনেক বেশি অনেক বেশি হেঁ নিদ্রসে সম্পদে সর্বোচ বেবহার মাধ্যমে কৃষক দের আর্থসামাজিক বেবস্তা উন্নয়েনেয় সহায়তা করতে হবে আই পিয়েম আই সি এম এবং অন্নান্ন পদ্ধিতি বেবহার করে পরিবেশ বাদক কৃষি উৎপাদন সহায়তা করতে হবে তাদের কৃষি উপকরণ যেমন শার্প ওহীল বানালিনাসক তারা কম আমদানি ওর বিপনের লিখন প্রদান করা

গাছ গুলু তারা বিক্রি করতে পারবে এবং তারা কলমে আমদানি উৎপাদন গুলু ভালো হয়ে হেঁ হেঁ অবসয়ে অৱশ্যে তোমার পয়েন্ট আমার অনেক ভালো লাগছে বন্ধু

দেশকে কৃষি সারন্থী ট্যাক্স তা আমাদের তুলার অনেক অতিচেষ্টা লাগছে কৃষি ক্ষেত্রে কোনো ট্যাক্স দেন থাকে হেঁ অতটা আসলে হলো কৃষি ক্ষেত্রে আরও উৎপাদন গুলু কমে গেছে ক্ষত্রে বেলা এই সব উপর রাখো সম্ভব আমরা ভালো কিছু ইম্পোর্ট করতে করতে পারি কোনো সরল দাম নিয়ে আসতে পারি যেটা কৃষি ক্ষেত্রে আমাদের খুব উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যেমন বিভিন্ন ধান কাটা মেশিন গম কাটা মেশিন মানে এই গুলু আনতে গেলে আমাদের অনেক ফর দিয়েন তাই আটা তো আমরা ফর দিন আনতে পারে তালে আমাদের দেশে অনেক উন্নতি হবে এবং বিভিন্ন মানে কৃষক রা ভালো ভাবে কৃষি কৃষি উৎপাদন বিধি করতে পারবে বিভিন্ন ফসল শুরু করে যা আসে বর্তমানে আমাদের যেরকম পুরুষের ক্ষেত্র মানে আঁখ শিল্প মানে এইটা আসলে এখন প্রায় শেষে দিকে অনেক মিলল বন্ধ হয়ে গেছে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

ব্যক্ত দান ছাড়া কিছু নেই বর্তমান সময়ে কোনো প্রশিতি কৃষি কে দিয়ে কৃষি ক্ষেত্রে মানে আঁখে আঁখে দে

যে সব উত্তম হবে সেরকম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

হেঁ কৃষি ক্ষেত্রে ভালো করলে এই গুলু দাম আসা করি কম হবে যাইবে এবং কৃষক রা ভালো ভাবে উতপাদন করতে পারে সরকার দের এইটা উপরে নজর ডাইরি করে এই ক্ষেত্রে অনেক ভালো হবে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 সকল পদ্ধিতি অবলুমন করা উচিত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 বেঝাল সার বিলে জন্য এই অবস্তা আমাদের বেজালে জন্যে

বাংলাদেশে যে কৃষি ক্ষেত্রে গুলু আছে অনেক উৎপাদন হয়ে সরকার তো বিভিন্ন ভাবে নিজের মাধমিয়ে দায়ে বিভিন্ন দেন কয়টি মাধমিয়ে দায়ে এবং ওগুলোর দাম আর একটু বেশি হয়ে যায় বেশি হয়ে ভ্যানল এইটা সমস্যা হয়ে জায়ি রোমাকে ভায়না গুলু ডোর করতে হবে হেঁ হেঁ হাইজাল দূর যেসব দুনীতি আছে দুনীতি তা বন্ধ করতে হবে কৃষি ক্ষেত্রে সব ডুকমিটি বাদ দিয়ে দিতে হবে কৃষক দের সহায়তা করতে হবে আলোচনা পেজ তা থাকবে আলোচনা করে খুব ভালো লাগলো বন্ধু আবার নেক্সট টাইম আমরা আলোচনা করবো এইখানে থাক

হ্যাঁ hello হ্যাঁ ভাই বলো কেমন আছো?

বেশ চলছে, বাড়ির সব ভালো আছে তো এই বাড়ির সব চলছে ভালোই আছে তো একটু সমস্যা হচ্ছিল আর কি বাড়িতে, তা এখন ঠিকঠাক আছে, বাড়ির সমস্যা মানে তো বুঝতেই পারছ, এখন তো বুঝতে পারবে বড় দিন যাচ্ছে তত সমস্যা বাড়বে আর তোমার বাড়ি

এখন তো এই বাড়িতেই আছি হম তো আর তুমি ভালো আছো তো?

হ্যাঁ মানে বাড়ির সবাই ভালো আছে আমিও ভালো আছি সব ধান ফান মাঠে এখন চাষবাস করছে তো, বাবা মারা গিয়েছে, ও তা এখন কী চাষ হচ্ছে? এই সবজি আছে, ধান চাষ হচ্ছে এখন

আচ্ছা আচ্ছা তা এবার shopping টপিং কেমন হচ্ছে তোমার? এই shopping টা এখনও তো হয়নি, এই যাব মনে করছি এখন অসুবিধা চলছে টাকা পয়সার তার জন্যে যেতে পারছি না হ্যাঁ shopping তো করলে টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সা তো আর অল্প টাকাতে তো আর হয়না, জিনিসের যা দাম পড়েছে এখন বুঝতেই পারছ যত যত~ যত দিন যাচ্ছে তত তো মনে হচ্ছে জিনিসের দাম একদম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে সোনা সোনার থেকে বেশি দাম এখন জিনিসেরই হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিন দিন

shopping তো আমিও করিনি আমিও ভাবছি করব তো এই আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না

হম এ সামনে তো পুজো চলে এল হম হম পূজার shopping তো করতেই হবে বুঝতেই পারছ, পূজাতে তো লাগবেই দুটা জামা দুটা প্যান্ট হ্যাঁ গেঞ্জি এগুলো তো কিনতে হবেই আর বাড়ির লোকজন যা আর বাড়ির লোকজন যারা আছে তাদেরকে তো দিতে হবে না তো তাহলে আর কারো shopping হয়নি না বাড়ির সেদিনকে গিয়েছিল আমি তো বলেছিলাম আমি আলাদা করে shopping করব, তার জন্য আমার চাপ নেই

না আমার তো এখনও করা হয়নি বাড়ির কারোর হয়নি তো দেখা যাক, কতদিনে হয়, টাকা পয়সারও ব্যাপার আছে বুঝতে পারছ তো হ্যাঁ সবই বুঝতে পারছি গরীব মাস টাস শেষ না গেলে তো আর হবে না তো কি কি নিতে চাইছ? আমি কিনব দুটো জামা নেব দুটো suite নেব আর একটা গেঞ্জিগুলো নেব আর জাঙ্গিয়া তো আছেই আমার

হ্যাঁ হ্যাঁ ওগুলা লাগেনা বেশি হ্যাঁ, ওগুলা তোমার ধরে রাখো যে এ~ মানে একটাই বা দুটাই বছর দু বছর তিন বছর চলে যায় ওগুলা তো আর লাগেনা বেশি না এই যে আমার ভাগ্না ভাগ্নী গুলা আছে ওদেরকে দিতে হবে ওরা তো বাচ্চা ওদেরকে তো দেখি কোনদিন নিয়ে যাই নিয়ে যেতে হবে হ্যাঁ দেখো যেদিন হম এখন তুমি কী কাজ করছ? এখন তো এই তো মাঠেই কাজ আর কী কাজ মাঠেই বুঝতে পারছ চাষবাস চলছে হম ধান টান লাগানো আছে, ওগুলোই চলছে তো তুমি কী কাজ করছ তো আমিই এখন তখন বাড়িতে আছি ধান ফান সব আমিও গিয়েছিলাম কালকে আজকে আমি rest নিচ্ছি আজকে আমার শরীরটা খানিক ভালো না তার জন্য আমি যাইনি আজকে, ও আচ্ছা তো বাজার ঘাট কোথায় করবে তো এখানেই করবে না বাইরে কোথাও যাবে করতে এই রামপুর রামপুরে যাব আমরা রামপুর তো কাছে আমাদের রামপুরহাট

হ্যাঁ এখন কাছেই ঠিক আছে এখন দূরে গেলে তো ভে~ সমস্যা না গাড়ির গাড়িভাড়া আছে তারপরে দেখা গেল যে বেশি দূরে যাবে তারপরে খরচা আছে, গাড়িভাড়ার খরচা খাওয়াদাওয়ার খরচা থাকার খরচা ওটা তো থাকে অনেকে আছে আবার

হম যাদের যে রকম সুবিধা হয় হম যাদের সুবিধা হয় হম অনেকে আছে কলকাতা তে অনেকরকমের design এর জিনিসপত্র পায় তো আর আমাদের এখানে তো দু চারটা দোকান কি আহ পাঁচ ছটা দোকান কিন্তু কলকাতাতে তো সেটা নয় কলকাতাতে তো অনেক দোকান ঘুরে ঘুরে ঘুরে ঘুরে দেখে বেড়াল তো এইরকম দোকান তো অনেক আছে তো যেটা পছন্দ হবে সেটা নেবে আর দামটা ও~ এখানকার তুলনায় ওখানে কম পাওয়া যাবে কারণ ওইদিক থেকে তো মালগুলা এদিকে আসছে না এখানে তো আমাদের একটা বাজার বসে প্রতি বুধবার বুধবার এখানে জামাকাপড়ের বাজার বসে ওখান থেকেই নিয়ে আসি

দামপত্র সে পাইকার rate এ নেয় মানে সেইরকম দাম না ওখান থেকে তো সব দোকানের যারা ওই আমাদের গ্রামের ইটের সব দোকান করে করেছে না ওরা ওখান থেকে সব পাইকার rate এ নিয়ে আসে আমরা ওদের~ আমরাও একবারে সব নিয়ে নিই দৈনিক কিনা হয়

হ্যাঁ ওখান থেকে নিয়ে নিই

তাও ঠিক আছে আর ওই দোকান~ দোকানে খানিক দাম বলছে ওরা তারজন্য ওখান থেকে নিয়ে নিই ওই ওখান থেকে নিয়ে নিই কম পড়ে আচ্ছা তো এখানে সবকিছু পাওয়া যায় হ্যাঁ a থেকে z পর্যন্ত পাওয়া যায় যা নেবে তুমি সবই পাওয়া যায় এখন তো শীতের ইয়ে শীতের সব সোয়েটারে সব পাওয়া যাচ্ছে

হ্যাঁ ছেলে মেয়ে ঠাকুমা দাদু দিদিমা যা নেবে আর কি ওখানে একটা বড় building আছে না building টার পুরো একেবারে পুরো building টারে জামাকাপড়ের ও এ আমাদের এখানেও ওরকম হয় মানে আমাদের এখানে এ হাট তো বসে বৃহস্পতি বার করে বড় হাট বসে গোটা আর কি শহর জুড়ে তো সেখানেও পাওয়া যায় আর জামাকাপড়ের জন্য সোমবার করে হাট বসে

হ্যাঁ সেগুলাতে বৃহস্পতিবার করে বাজার হয় যেমন ধরে রাখো যে চাল ডাল আটা গম এগুলার দোকান ও বসে তারপরে হচ্ছে জামাকাপড়ও কিছু খুচরো দোকান বসে সবজির দোকান বসে এদিকে আবার গরু ছাগলও বিক্রী হয় মানে মাছ মাংস সবকিছুই বিক্রী হয় হম এদিকে তো গরু বিক্রী হত আগে এই রামপুরের এখানে একটা ছিল গরুর ওখানে তো এখন তো আর গরুটা এখন হয় না বিক্রী হয় না উঠিয়ে দিয়েছে সব বাড়ি ফাঁড়ি বদলে গেছে গো এখন তো আর ফাঁকা জায়গা নেই হ্যাঁ এখন আর ফাঁকা জায়গা নেই আর সব লোকে বাড়ি করে নিচ্ছে আর না আমাদের হম হম আমাদের এখানে হাটের জন্য আলাদাই জায়গা আছে মানে যেখানে হাট বসে মোটামুটি

আর লোকে বাজারও করে নেয় আরকি এই হাটেই কারণ একবার বাজার করলে সাত দিনের মতো বাজার ওরা করে নেয় কারণ হাটটা তো একদিনের সপ্তাহে তো একদিন হয় তো বাজার ঘাট সব হয়েই যায় হ্যাঁ আমাদের এখানে হাট বসে তো এখানে আমাদের সপ্তাহে দুদিন করে বসে সোমবার আর শুক্রবার করে বসে, ও আচ্ছা আচ্ছা এখানে তো জামাকাপড়ের দোকান করেছে অনেক অনেকটাই দোকান আছে চার পাঁচটা দোকান আছে কিন্তু এখানে জামাকাপড়ের যা দাম বিশাল ব্যাপার একেবারে তার জন্য এখানে কেউ নেয় না রাম~ রামপুরহাটে কম দামে পায় ওখানে যায় সব ও আচ্ছা হ্যাঁ যেখানে কম পাবে সেখানে তো যাবে লোকে পাইকারি rate এ নিয়ে আসল ওখান থেকে লাভ করার জন্য খানিক হম হম দোকান খুলেছে বলে তো লাভ করতেই হবে বেশি দামে গিয়ে বেশি এ কি করে তো লাভ নেই বেশি দাম দিয়ে তো লাভ নেই

আর তাহলে বাজার ঘাট তাহলে ভালোই হচ্ছে? হ্যাঁ বাজার তো চলছে আমার তো সবজি আছে আমরা তো বাজার নিয়ে যাই কপি আছে ঝিঙে আছে সব নিয়ে যাই বাজারে বিক্রী করি, আচ্ছা তো লাভ হয় ভালো? হ্যাঁ লাভ সেরকম হয় না মানে হয় প্রত্যেকদিন তো আর হয় না মাঝেমধ্যে হয় কোনোদিন হল আর কোনোদিন ইয়ে হল মানে আ~ যখন বাজারটা যখন খদ্দের যখন অল্প আসে তখন তো খানিক ইয়ে হয় loss হয় না সবজি তো হয় হ্যাঁ এবার ধরে রাখো যে সবজি যদি বাজারে কম ওঠে না তাহলে কিন্তু দামটা বেশ ভালো হয়

অল্প অল্প করে সবজি লাগাইছি তো ওগুলাই বিক্রী টিক্রী করতে যাই যেদিন যেদিন হল সেদিন সেদিন যাই নিয়ে খুচরো ব্যবসা করি তো আসে ভালোই লাভ আসে তো কী কী সবজি লাগিয়েছো?

আমিই যাই বাবা বাবা অত পারে না তো বয়স হয়ে গেছে তারজন্য আমাকে যেতে হয় তো কী কী সবজি লাগিয়েছো? ওই কপি আছে মূলো আছে ঝিঙে আছে, দুরকম কপি আছে, বাঁধাকপি আছে ফুলকপি আছে,

না এগুলা তো এগুলা তো season এর ফসল এগুলা তো থাকবেই এগুলা তো মানুষ খাবেই বিভিন্ন জিনিস কপিটা তো ঠান্ডা ঠান্ডা যখন ঠান্ডা হয় না তখনই কপিটা হয় গরমের সময় হয় না, গরমের সময় কী করে হবে? গরমের সময় তো কপিটা নষ্ট হয়ে যাবে

তো এগুলা আছে এবছর তো আলুটা আমরা লাগাইনি এবছর অসুবিধা হয়েছিল তারজন্য তো আলুটা লাগিয়েছি এবছর আর এই যে লঙ্কা লাগিয়েছি তো লঙ্কাটা তো বারো বছর বারোমাস তো এটা যখন যখন হয় তখন তখন বাজারে নিয়ে যাই বিক্রী করতে লঙ্কা শুধু লঙ্কাই নিয়ে যাই তো লঙ্কার দাম ভালোই থাকে লঙ্কা ওটা তো থাকবেই লঙ্কা নাহলে তো আর সব ইয়ে হয় না সময়ে সময়ে বসে বিক্রী করতে একশো টাকা কেজিও পাই কোনোসময় নব্বই টাকা কেজিও পাই যে কোনো সময় তার থেকে বেশিও পাই ওটা যেরকম বাজার হয় সেরকম দাম হয় দাম হিসাবে কোনো সময় আবার চল্লিশ টাকাও কেজি পাই তো লঙ্কাতে মোটামুটি লাভ দিয়ে দেয় আর লঙ্কাও এবার লাগিয়েছি ভালোই মোটামুটি দু বিঘার মতো লঙ্কা চাষ করেছি তো লঙ্কার গাছগুলো তো এরা তো বারো মাস থেকে যায় অসুবিধা হয় না হম ওগুলো থেকে যায়, ছেঁটে ছুটে দিয়ে একটু খালি বীজ দিয়ে দিয়ে ওরা

লঙ্কা তো এখন বাজারে বিক্রী করছ তাই তো? হ্যাঁ লঙ্কাটা বাজারে বিক্রী করছি, আর কি করা যাবে

লঙ্কা এই তো যাচ্ছে একশ টাকা নব্বই টাকা করে কিলো হিসেবে যাচ্ছে হ্যাঁ এখনকার rate তো যখন যেরকম থাকে তখন সেরকম দাম পাওয়া যায় আর কী হম এখন তো শাকের যা বাজার কী বলছে না একটা ওটার তো দাম বেশি

ও তাহলে একশ টাকা কেজি? হ্যাঁ একশ টাকা কেজি করে নিচ্ছি এখন, আমরা তো লাগাচ্ছি, বেশি লাগাইনি এই দু পেটির মতো লাগিয়েছি তা এখন এক দুটো গিয়েছিলাম নিয়ে ও আচ্ছা আচ্ছা হম দাম তো তাহলে অনেক, আরে এটা তো তাহলে লাভও আছে না কী বলো?

লাভ ও~

পচে যাবে তখন আবার loss হয়ে গেল তখন জল হয়ে যায় তখন তো আর কী হবে না জমিটা আর না তো মরে যাবে তো দেখি এবার তো আলু লাগিয়েছি, আলু বাজারে কত করে যাচ্ছে কীরকম যাচ্ছে দেখি, এখন আলু কত করে কিনে খাচ্ছ? এখন তো বেলায় চল্লিশ টাকা করে কেজি নিচ্ছে হম তাহলে এ বছর আলুর দাম থাকবে মনে হচ্ছে? সেটা তো বলতে পারি না এখন কী হয় দেখো এখন তো এখন এক~ কোনো সময় থাকতেও পারে এক-আধ বছর থাকে না এক এক বছর থেকেও যায় আগের বছর তো আট টাকা করে কেজি আট টাকা ছ টাকা করে কেজি নিচ্ছিল আমার মনে হচ্ছে এবার আলুর দাম থাকতে পারে কারণ আলুর দাম যদি আগে থেকে রাখে তাহলে পরেও হয়ত থাকবে আলুর দাম হ্যাঁ, এবারে তো সব্বাই তো আলু আর লাগাই নি, এবারে কিছু কিছু লাগাইছে এবার যারা যারা হয়ত লাগিয়েছে তারা আহ তাদের তাদের লাভবান হবে যদি দাম থাকে তাহলে তাই না? হম আগের বছর প্রথম কথা লাগাবে না, লাগালে এক বিঘা দেড় বিঘা করে লাগাবে সেটাই সেটাই হম তা আর এখন কোথায় ঘুরতে ফুরতে যাও না? ঘুরতে তো গিয়েছিলাম, সেদিনকে newtown গেছিলাম park এ এখন তো আর ই হয় না আমাদের হয় না তারজন্য ঘুরতে গেছি, যখন কাজফাজ যখন চাপ হয়ে যায় না office এ তখন আর ঘুরতে যাওয়া হয় না তো ঘুরতে ঘুরতে গেলে তো কে কে গেছিলে? এই আমি গিয়েছিলাম সপ্তমী গিয়েছিল, দেব গিয়েছিল আর মিলন গিয়েছিল আ~ মানে অনেকেই গিয়েছিলো office এর যতগুলা কাজ করি না আমরা সবাই মিলেই গেছিলাম, আচ্ছা তো ঘুরতে যে গেলে তো shopping টপিং কিছু করোনি? না shopping বলতে একটা জামা একটা suite নিয়েছিলাম